এবং এটি একটি পার্কের ভিতরের পোরশান ।

বাঙ্গালিদের বেসিক ফেভারিট বিরিয়ানি।

অনেকে এমন আছে যারা বিনা নিমন্ত্রিত তারাও চলে এসে খেয়ে গিয়েছে।

এটা চার্চের ভিতরের ফটো এবং এটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এক জায়গা থেকে অন্য জনার যা বাড়িতে যাওয়া রিলেটিভ -এর বাড়ি কেউ কোন কারোর বন্ধুর বাড়ি যায়।

সাধারণত অনেকে বন্ধুরা অনেকদিন বাদে দেখা করার জন্য টাইমস্পেন্ট করে এবং আড্ডা দেয় ।

আমি আ শরীরটা ফিট রাখতে এক্সারসাইসের বদলে এটা করা যায় তো সকালবেলায় আর ছুটতে লাগে না তো । এটার বদলে এটার অনেক--

এটা আহ যখন দারিম্বারি গিয়েছিলাম তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় বেশ কিছুটা দূরে।

এবং লোকাল টিকিটের জন্য কাটা যাবে। অনেকের প্রবলেমের জন্য এমারজেন্সিতে না কাটতে পারলে।